আর ভীষণ সুন্দর এখানে জায়গাটা তৈরি করা হয়েছে এটা যেন দেখতে আরো ভালো হয়ে গেছে জায়গাটা।

আর সামনে প্রচুর বড় একটা নদী আমরা দেখতে পাচ্ছি।

বন্যপ্রাণী আছে বা এখানে যে গাছপালা আছে যেগুলোকে বাঁচিয়ে রাখার জন্যই মানে এই কর্মসংস্থা খুব ভালোভাবে কাজ করে এটা সরকারি একটা দপ্তর।

আর খুবই ভালো লাগছে এই গেট টা কে দেখে খুবই সুন্দর আর প্রচুর ফুল ফুল দিয়ে এই জায়গাটাকে তৈরি করা হয়েছে। ভেতর থেকে দু-চারটে গাড়ি যাতায়াত করছে। একজন হাতে ব্যাগ নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি।

আহ সেন্ট্রাল অফিস সেন্ট্রাল মিউনিসিপাল অফিস । এটা হচ্ছে কলকাতার মিউনিসিপাল অফিস মাঝখানে যেটা অবস্থিত। আর তার আশেপাশে দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্স গাড়ি সবকিছু দাঁড়িয়ে আছে।

তাছাড়া দু কাপ কফি আর এরা বাউলী নিয়েছে এক প্লেট করে ম্যাগি দেখতে খুবই ভালো লাগছে ছেলেগুলো আনসারটেন্টলি ছবিটা তুলেছে যেটা দেখে বোঝা যাচ্ছে খুবই ভালো লাগছে এখানে দৃশ্যটা দেখতে চেয়ার টেবিল গুলোও খুবই সুন--

আর সত্যি কথা বলতে পাপড়ী চাট হচ্ছে প্রত্যেকটা মেয়ের ফেভারিট একটা জিনিস যেটা সব্বাই খা--

আমরা যখন ছোট ছিলাম তখন এই মাঠে আমরাও খেলে বড় হয়েছি।

ভালো লাগে যে বাচ্চারা এখানে গিয়ে পড়াশোনা শিখতে পারে তাদের কোন কুয়ারি থাকলে তাদের কিছু থাকলে এখানে গিয়ে তারা সল্ভ করতে পারে । এরকম অনেক টিউশন সেন্টার আশেপাশে থাকা উচিত খুবই ভালো।

দেখা যাচ্ছে এখানে একটা পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে ছোট ছোট সিঁড়ি দেখা যাচ্ছে। এই সিঁড়িগুলোকে--

এটা স্লিং শট রাইড । আমাদের এখানে বড়ো বড়ো যে পার্ক গুলো আছে এখানে স্লিং শট রাইড গুলো আছে । এই রাইড এ সবাই এক--

মাটি খোঁড়া হচ্ছে এখানে উনুন করা হবে বলে দেখতে খুবই ভালো লাগছে আমাদের আশেপাশে--

এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা লাইব্রেরী দেখা যাচ্ছে এখানে--